দেখতে পারছি আর এই যে স্কুলটা স্কুলের ভিতরে কিন্তু গাছ রয়েছে। সেই গাছগুলো আপনারা দেখতে পারছেন আর হলুদ রঙের বেশ কিছু বিল্ডিং -ও রয়েছে।

আচ্ছা এটা ইয়া দেখেই কিন্তু সম্পূর্ণ ভাবে একটি পার্ক মনে হচ্ছে প্রচুর পরিমানে গাছ রয়েছে যেই গাছগুলো প্রত্যেকটি কিন্তু সবুজে সবুজ।